তখনি লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটা নিয়ে এলো। সে বেচারা আর কি করেন সে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড়ো ধনের কাতর টুনির ধন সে নিল বাড়ির ভেতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ধ্যাটা রে। যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে তখন সে বলছে রাজা ভারি ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সভার লোকেরা বললে, বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো মহামশাই একেবারেই অস্থির। বললেন কি? এত বড় কথা। আনতো ধরে ব্যাটাকে ভেজে খাই। যে বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে রানীদের বললেন এই পাখিটাকে আচ্ছা করে ভালো করে ভেজে আনো তো আমি আজকে এটাকে খাব। বলে তো রাজারা চলে এসেছেন আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখছেন। রাজা ছিলেন সাতরানী একজন বললেন, কি সুন্দর পাখি। আমার হাতে দাও তো একবার দেখি বলে তিনি হাতে তাকে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। এমনি করে তারা দুঃখ করেছেন এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপ কেউ যেন জানতে না পারে। এইটাকে ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনিই খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হবেন। তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন এবারে পাখিটার সাথে জব্দ করেছি। অমনি টুনি বলল বড় মজা, বড় মজা রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠলেন তখন তিনি থুতু ফেললেন, ওয়াক তোলেন মুখ ধন আর কত কি করেন। তারপর রেগে বললেন, সাত রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে সাত রানির নাক কেটে ফেললেন। তা দেখে টুনটুনি বললে এক টুনিতে টুনটুনাল সাত রানীর নাক কাটালো। তখন রাজা বললেন আন ব্যাটাকে ধরে এবার গিলেই খাবো। দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনবে। রাজা বললেন আমজল জল এলো রাজা মুখ ভার করে প্রথমে জল খেলেন তারপর টুনটুনিকে মুখে পুড়ে চোখ বুজে গিলে ফেললেন। সবাই বললেন এবারে পাখি জব্দ। বলতে বলতেই রাজামশাই ভোগ করে মস্ত একটা ধেকর তুললেন। সভার, সভার লোক চমকে উঠলো। আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেড়িয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন গেলো, গেলো ধর, ধর। অমনি দুষ্ট লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাই এর কাছে দারালো। টুনটুনি বেরোলেই তাকে দু টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই দুই হাত মুখে চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদেই রাজামশাই নাচ শিখতে বললো ওয়াক অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভেতরের সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বললে সিপাই, সিপাই, মারো, মারো পালালো। সিপাই তাকে থতমত খেয়ে তরোয়াল দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তরোয়ালে টুনটুনির গায়ে না পরে রাজামশাই এর নাকে পরলো। রাজামশাই তো ভয়ানক চেচালেন। সঙ্গে সঙ্গে সভার সকল লোক চ্যাঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো নাক কাটা রাজা রে, দেখতো কেমন সাজা রে। বললেই সে উড়ে সে দেশ থেকে চলে গেলো। রাজার লোক ছুটে এসে দেখলো

যে রাজা যেমন চায় সে তেমনই করে আর তাতে যে গরিব মানুষ তার কোনো হাত নেই এবং গরিব যখনই কোনো ঠিক কথা, উচিত কথা বলে তখন তার ফল হিসেবে রাজা তারই হত্যা করার চেষ্টা করে কিন্তু কখনো কখনো সঠিক

শাস্তি হয়ে থাকে কিন্তু সেটা খুবই rare এর পরের গল্পের নাম গণেশ। শিবের সঙ্গে যখন পার্বতীর বিবাহ হইল তখন পার্বতী কৈলাস পর্বতে আসিয়া ঘরকন্যা করিতে লাগলেন। শীত খেয়াল শুন্য লোক তাহা মেয়েরা বাড়িতে থাকিলে কেমন করিয়ে চলাফেরা করিতে হয় সেদিকে তার নজর একটু কম। যখন তিনি তাহার পুত্রদের নিয়ে বাড়ির ভিতর আসিয়া উপস্থিত হন পার্বতী আর তার শখীদের তাহাতে বড় অসুবিধা হয়। দারোয়ান নন্দী তাঁহাকে মানা করিলেও তিনি তাহা শোনেন না। তাহাকে ধমকাইয়া ঠিক করিয়ে দেন। স্ব~ পার্বতীর সখি জয়া আর বিক্রম বিজয়া ক্রমাগতই বলেন ইহারা সকলেই শিবের লোক কাজেই তাহার ধমকে ভয় পায় না। আমাদের নিজের একটি ভালো লোক হয়েছে বেশ হত একথায় পার্বতী কাদা দিয়ে যারপর নাই সুন্দর একটা খোকা তয়ের করলেন। তাহার নাম হইল গণেশ। সেই খোকাটিকে তিনি সুন্দর পোশাক আর গহনা পড়াইয়া. দারোয়ান সাজাইয়া লাঠির হাতে দিয়া দরজায় বসিয়া রইলেন। গণেশ জিজ্ঞাসা করলেন এখানে বসে আমি কি করবো? পার্বতী বললেন বাবা তুমি এখানে দারোয়ান হবে, কাউকে ঢুকতে দেবে না এই বলিয়া গণেশের মুখে বারবার চুমু খাইয়া পার্বতী স্নান করিতে গেলেন। আর তাহার খানিক পরেই শিব তাহার ভূত, পেট লইয়া আসিয়া উপস্থিত হইলেন কিন্তু গণেশ দরজা ছাড়িবার লোক নহে তিনি বলিলেন কোথায় যাচ্ছ থামো মা স্নান করছেন।

শিব বলি রে এটা দেখছি ভারী রোখা। আর এ আমি পার্বতীর স্বামী বলিয়াতি নিজেই ধুকিতে যাবেন অমনি গণেশ ধাই করিয়া তার পিঠে মারি

গণেশ তাহাতে বিকট চেহারা দেখে একটুও ভয় পাইলেন না। তিনি বলিলেন বাহ মুখের ছিরি দেখো যা বেটারা এখান থেকে ভূতেরা বড়ই মুশকিলে পরিলো। তাহাদেরও হাসি পাই আছে। রাগ ও হইইয়াছে আবার ভয়ও হয়ে আছে। তাহারা এক একবার শিবের কাছে ফিরিয়ে যায় আবার তাহার তারা খাইয়া গণেশের কাছে আসিয়া দাঁত খিঁচায়। গণেশ লাঠি লইয়া তাড়া করিলে আবার শিবের কাছে ছুটিয়ে যায়। শেষে তারা শিবের কথায় খুব সাহস পাইয়া মানুষের সঙ্গে যুদ্ধ আরম্ভ করিল। নন্দি আর বৃঙ্গি দুজনে আসিয়া তাহার, দুই পা ধরিয়া টান দিল আর গণেশ ঠাসঠাস করিয়া তা দিয়ে দুজনকে মারিলেন দুই থাপ্পড়। তারপর দরজার হরকা লইয়া ভূতের লো~ দলকে তিনি এমনই ঠ্যাং ঠ্যাঙাইলেন যে কি বলিব। এদিকে নারদ ধ্বনি দি~ গিয়া দেবতা দিওয়াকে এই যুদ্ধের সংবাদ দিয়েছেন। দেবতারাও সকলে আসে উপস্থিত হইয়াছেন। ব্রহ্মা, বিষ্ণু ইন্দ্র, প্রভৃতি দেবতা, মনি ঋষি, অপ্সরা, কেহই আসিতে বাকি নাই। তখন শিব ব্রহ্মাকে বলিলেন যে দেখো ওই ছেলেটিকে বলিয়া বলিয়া শান্ত করিতে পারো কিনা। শিবের কথায় মুনিঋষি দিগকে লইয়া গণেশকে শান্ত করিতে গেলেন। গণেশ তাঁকে দেখিয়ে ভাবিলেন বুঝি ভূত আসি আছে। কাজেই বুঝিতেই পারো ব্রহ্মার মুখে যত দাড়ি ছিল সব তিনি ছিরিয়া ফেলিলেন। ব্রহ্মা যত চেঁচান, দোহাই বাবা আমাকে মারিও না আমি যুদ্ধ করিতে আসি নাই। গণেশ ততই আরো বেশি করিয়া তাহার দাঁড়ি ছিঁড়েন। তাহাতেও সন্তুষ্ট না হইয়া শেষে দরজার হুরকা লইয়া তাহাকে তারা করিলেন। তখন আর কাহারও সেখানে থাকিবে ভরসা হলো না। সকলের উদ্ধশ্বাসে শিবের নিকট দিয়ে উপস্থিত হইলো। তারপর সকল দেবতা আর ভুত মিলিয়া গণেশের সঙ্গে যে যুদ্ধ করিল সে বড়ই বিষয়। পার্বতী দেখিলেন যে গণেশের বড়ই বিপদ উপস্থিত। এখন আর শুধু লাঠি হুরকা লইয়া যুদ্ধ করিলে চলিবে না। তাই তিনি দুইটা ভয়ঙ্কর স করিয়া গণেশকে দিলেন। তাহার একটার মুখ এমন বিকট যে সে হা করিলে পাহাড় পর্বত গিলিয়ে ফেলিতে পারে। আর একটা বিজুলির মতো ঝলমল করে। আর তাহার যে কত হাজার হাজার গুনিয়া শেষ করা যায় না। সে দুইয়ের শক্তি দেবস্ তাদের সকল অস্ত্র গিলিয়া ফেলিতে লাগলো। কাজেই গণেশের গদার সামনে তাহাদের কেহই টিকিতে পারিল না। দেবতা আর ভূত সকলকেই পলাইয়া প্রাণ বাঁচাইতে হইল। তাহারা কত যুদ্ধ করিয়াছেন, আরো কত যুদ্ধ দেখিয়ে আছেন। কিন্তু এমন বিপদে আর কখনো পড়েন নাই। তখন শিব আর বিষ্ণুর পরামর্শ করিলেন যে এই ছেলেটাকে ছল করিয়া মারিতে না পারিলে আর উপায় নেই। বিষ্ণু শিবকে বলিলেন আমি সম্মুখ হইতে যুদ্ধ করিয়া ইহাকে ভুলাইয়া রাখিব সেই সময় তুমি পিছন হইতে ইহার প্রাণ বধ করিবে। এই বলিয়া বিষ্ণু মায়ার বলে গণেশের শক্তি দুটিকে অবশ করিয়া দিলেন। কিন্তু গণেশ তাহাতে ভয় না পাইয়া এমনই গদা ছুড়িয়া মারিলেন যে তাহা সামলাইতে বিষ্ণু অস্থির। তাহা দেখিয়া শিব মহারাগে ত্রিশূল হাতে ধরিলেন কিন্তু গনেশের গদার ভাড়ে তাহা দেখিয়া তার হাত থেকে পড়িয়া গেলো। তাহাতে তিনি পিনাক অর্থাৎ শিবের ধনুক হাতে নিলেন। তাহাও গনেশের গদার ঘায়ে পড়িয়া গেলো। আর সেই অবসরের গণেশ তাহার পাঁচখানি হাত কাটিয়ে ফেলিলেন। তারপর গণেশ আবার বিষ্ণুকে গদা ছুড়িয়া মারিলো কিন্তু বিষ্ণুর চক্রে ঠেকিয়া তাহা গুড়ো হইয়া গেলো। এমনি করিয়া যেই গণেশ আর বিষ্ণুর সঙ্গে যুদ্ধে ব্যস্ত হয়েছেন অমনি শিব পিছন থেকে আসিয়া ত্রিশূল দিয়া তাহার মাথা কাটিয়া ফেলিলো। হায় এ নিদারুন সুখ, পার্বতী কিরূপে সহ্য করিবে? তিনি রাগে আর দুঃখে অস্থির হইয়া এক হাজারটা এমন ভয়ঙ্কর শক্তি তয় করলেন তাহারা দেখিতে দেখিতে সকল সৃষ্টির নাশ করিবার জোগাড় করিল। শিবের কোমর ভাঙিয়া দিল। অন্য দেবতা দিগকে মারিয়া ফেলিতে লাগিলো।

তাই দূরে থাকাই দেবতাগণ প্রানপনে সেই কাজ করিতে লাগালেন। অনেক কান্নাকাটির পর শেষে পার্বতী তাহাদিগকে বলিলেন আচ্ছা গণেশকে যদি বাছাইয়া দাও আর সকল দেবতার আগে তাহার পুজো হয় তবে আমি তোমাদেরকে ক্ষমা করবো। একথা শুনিয়া শিব সকলকে বলিলেন শীঘ্র তাই করুন। নইলে আর রক্ষা নেই। আমি সকলকে গণেশকে বাছাইবার জন্য ব্যস্ত হই কিন্তু ইহার মানতে ভারী মশকিল উপস্থিত গণেশের মাথাটি কোথাও খুঁজিয়া পাইয়া গেলো না। তাহাতে শিব বলিলেন তোমরা গণেশের শরীর ধুইয়া তাহার পূজা করো।

তৎক্ষণাৎ উত্তর দিকে সকলে ছুটিলো। আর খানিক দূরে গিয়েই একটা এক দাঁতওয়ালা হাত~ সাদা হাতি দেখতে পাইল। হাতি হোক আর যাই হোক উহারী মাথা কাটিয়ে নেয়া গণেশের দেহে জুরিতে হইবে। কাজেই আর কি করা যায় সেই মাথাটি আনিয়া গণেশের দেহে জুড়িয়া মন্ত্র করিতে গণেশ উঠিয়া বসিলো। তখন পার্বতীরও রাগ দূর হল এবং দেবতাদেরও বিপদ কাটিলো। সেই অবধি গণেশের হাতির মাথা আর সেই অবধি সকল দেবতাদের আগে গণেশের পূজা হয়। বলো দেখি ভাই এমন করে ভুবনকে বা গরিলো রে গগন ভোরে দাদার মানে সরায় কে রাখিল রে। উজ্জ্বল ঊর্ষার, আলোক খেলা. তাহে মোহন মেঘের মেলা নবীন রবি, শোভন শশী হ্যাঁ রে নয়ন, হেরে নয়ন ভুলিলোড়ে। পরের গল্প বুদ্ধর বাপ। এক যে ছিল বুড়ো চাষী তার নাম ছিল বুদ্ধর বাপ। বুদ্ধর বাপের ক্ষেতে ধান পেকেছে আর দলে দলে বাবুই এসে সেই ধান খেয়ে ফেললো। বুদ্ধর বাপ ঠকঠকি নিয়া তাই বাবুই তাড়াতে যাই। কিন্তু ঠক ঠকের শব্দ শুনে বাবুই পালায় না, তখন সে রেগেমেগে বললো বেটারা এবার যদি ধরতে পারি তাহলে ইরিমিরি কিরি বাঁধন দিয়ে রেখে দেবো। ইরিমিরি কিরি বাঁধন বলে একটা জিনিস নেই বুদ্ধর বাপ কোনো ভয়ানক গাল খুঁজে না পেয়ে ওই কথা বলে। রোজই বাবুই আসে, রোজই বুদ্ধ ভাব তাদের তারায় না পেরে ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেবো। এই বলে। এর মধ্যে একদিন হয়েছে কি একটা মস্ত বাঘ রাত্রে এসে বুদ্ধ বাপের ক্ষেতে, ভিতর ঘুমিয়ে ছিল। ঘুমের ভিতর যখন সকাল হয়ে গেছে, আর সে বাঘ সেখান থেকে যেতে পারেনি সেদিনও বুদ্ধির বাপ বাবুই তাড়াতে এসে ঠকঠকি নাচছাড় বলছে ব্যাটারা যদি ধরতে পারি তবে ইরিমিরি কিরি বাঁধন দিয়ে দেবো। ইরি মিরিকিরি বাঁধন শুনেই তো বাঘের বেজায় ভাবনা হলো, সে ভাবলে তাইতো এটা আবার কি নতুন রকমের জিনিস হল? এমন বাঁধনের কথা তো শুনিনি। যতই ভাবছে ততই তার মনে হচ্ছে যে এটা না দেখালেই নয়। তাই সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভেতর থেকে বেরিয়ে এসে বুদ্ধ বাপকে ডেকে বললো ভাই এটা কথা আছে বাঘ দেখে বুদ্ধর বাঘ যে কি ভয় পেল তার কি বলবো। দেখে সে এক ছুটে পালালো কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক। সে তখনই সামলে গেলো বাঘ কিছু টের পেল না। বুদ্ধর বাপ বাঘকে বললে কি কথা ভাই? বাঘ বললে, ওই যে তুমি কি বলছ? ইরিমিরি বাঁধন নাকি সেইটা আমাকে একবার দেখাতে হচ্ছে।

আচ্ছা, তুমি আগে জিনিস আনো, তারপর আমি দেখাবো। বাঘ বললে, কি জিনিস চাই? বুদ্ধর বাপ বললে, এটা খুব বড় আর মজবুত থলে চাই একগাছি খুব মোটা আর লম্বা দড়ির চাই। আর একটা মস্ত মুগুর চাই। বাঘ বললে শুধু এই চাই? এসব আনতে আর কতক্ষণ। সেটা হাটের দিন যাচ্ছি। বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভেতর লুকিয়ে রইলো। খানিক বাদেই সেই পথে তিনজন খইওয়ালা যাচ্ছে খইওয়ালাদের থলে গুলি খুব বড় হয় আর তার একটা ভারী মজবুত থাকে। বাঘ ঝোপ, বাঘ ঝোপের ভেতর বসে আছে আর খইওয়ালা একটু একটু করে তার সামনে দিয়ে যাচ্ছে। অমনি হালুম বলে সে রাস্তার মাঝে এসে দাঁড়ালো। অমনি খইওয়ালা তো খোই থই ফেলে, চেঁচিয়ে কোথায় পালাবে তার ঠিক নেই এমন ভাবে বুদ্ধর বাপের জন্য বাঘ সমস্ত জিনিস জোগাড় করে ফেলল। তারপর বুদ্ধর বাপ বলল আচ্ছা তবে তুমি একটি বার এই থলির ভেতরে এসে বসো দেখি যখন বুদ্ধর বাপের কাছে, বাঘ এনে সব জিনিস দিল তখন বুদ্ধ এ কথা বলল। বলতেই তো বাঘমশায় গিয়ে সেই থলির ভেতরে ঢুকেছেন, তখন বুদ্ধ বাপ তাড়াতাড়ি থলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে জড়ালো। একটু নড়বার জো অবধি রাখলো না। তারপর দু হাতে সেই মুগুর তুলে ধাই ধাই করে সেই থলের উপর যেই এক ঘা দিয়েছে অমনি বাঘ ভারী আশ্চর্যের বলে ও কি করছো? বুদ্ধু বাপ বললে কেন? কিরিমিরি কিরি বাঁধন দেখাচ্ছি। তোমার ভয় হয়েছে নাকি? ভয় হয়েছে বললে তো বড় লজ্জার কথা হয় তাই বাঘ বললে না। তখন বুদ্ধির বাপ সেই মুগুর দিয়ে ধাঁই ধাঁই করে থলের উপর একটা, দুটো, তিনটে, চারটে, দশটা, পঞ্চাশটা ঘা মারলো। চেঁচালে পাছে নিন্দে হয় তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করে ছিল। কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে পঞ্চাশটা ঘা খাওয়ার পর সেই ঘেউ ঘেউ করে ভয়ানক চেঁচাতে শুরু করলো। খানিক বাদে আর চেঁচাতে না পারে গোনাতে আরো শুরু করলো। বুদ্ধির বাপ তাতেও ছাড়ছে না, ধাই ধাই করে সে খালি মারছেই। শেষে আর বাঘের সাদা শব্দ না দেখে সে ভাবলো মরে গেছে বোধ হয়।

চার পাঁচ ঘন্টা মরার মতো পরে থাকার পর সে উঠে বসলো। তখন তার গায়ে বড্ড বেদনা আর খুব জ্বর কিন্তু রাগের চোটে সে সব মন দিলনা সে খালি চোখ খোঁড়ায় আর দাঁত খিঁচায় আর বলে ব্যাটা বুদ্ধর বাপ পাজি হতভাগা লক্ষীছারা দাঁড়াও তোকে ব্যাটা মজা দেখাচ্ছি। সেই কথা শুনেই তো ভয়ে বুদ্ধর বাপের মুখ শুকিয়ে গেল। সে তখনই ঘরে দৌড় দিয়ে হুড়কো এঁটে বসে রইলো। তিনদিন ঘর থেকে আর বেরোলো না। বাঘ সেই তিনদিন বুদ্ধর বাপের ঘরে চারদিকে ঘুরে বেড়ালো আর তাকে গালি দিলো তারপর করেছে কি দরজার কাছে এসে ভালো মানুষের মতন করে বললেন

তখন সে ভাবলো আগুন দেবার নাক আগে একবার ভালো করে দেখে নিতে হবে। এই ভেবে সে যে দরজার ফাঁক দিয়ে উঁকি মারে অমনি দেখে সর্বনাশ এ তো বাঘ। তখন আর কি সে দরজা খোলে সে কোকাতে কোকাতে বলল, ভাই বড্ডো জ্বর হয়েছে, দোর খুলতে পারবো না, তুমি দরজার নিচ দিয়ে তোমার লাঠিগাছটা গুঁজে দিও আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি। বাঘ লাঠি কোথায় পাবে তাই তার লেজটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল। অমনি বুদ্ধর বাপ বটি দিয়ে খ্যাঁচ করে সেই লেজটা কেটে ফেললো। বাঘ তখন ঘেয় ঘেয় বলে আবার লম্বা লম্বা লাফ দিয়ে লাফালাফি শুরু করলো যন্ত্রণায়। এমন সময় এবং চেঁচামেচির সাথে পালালো। তাতে কিন্তু বুদ্ধর বাপের ভয় গেলো না। সে বেশ বুঝতে পারলো যে এরপর সব বাঘ মিলে তাকে মারতে আসবে। আর সত্যি সত্যি পরদিন দেখে এরম কুড়ি পঁচিশটা বাস তার ঘরের দিকে আসছে।

বাঘেরা এসে সেই হাঁড়ির আড়ালে বুদ্ধুর বাপকে দেখতে পেয়েছে তখন তারা তাকে গাল দেয়, ভ্যাংচা আর কত রকম ভয় দেখায়। বুদ্ধ বাপ ছুপটি করে হারির মধ্যে বসে আছে, কিছু বললেন না। তারপর বাঘেরা মিলে বুদ্ধর বাপকে ধরবার একটা ফন্দি করলেন। তাদের মধ্যে যার খুব বুদ্ধি ছিল, সে বললেন, আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুড়ি মেরে বসে থাকবে তার চেয়ে যে ছোট সে তার ঘাড়ে উঠবে আর তার চেয়ে ছোটো সে তার ঘরে উঠবে চল এমনি করে উঁচু হয়ে আমরা ওই হতভাগাকে ধরে খাব। তাদের মধ্যে সকলের বড় ছিল ঠেঙাঠেক লেজকাটা বাঘ তার লেজটার ঘা তখনও শুকোয়নি বলে সে বসতে পারলো না। বসতে গেলেই তার বড্ড লাগতো কিন্তু না বসলেও তো চলবে না। যেমন করেই হোক বসতে হবে। এমনি করে তাঁরা উঠলো। বুদ্ধর বাপ আর একটু উঁচু হতেই তাকে ধরে ফেলবে বুদ্ধ বাপ বলছে যা হয় হবে একবার শেষ ঘা টা মেরেই নি। এই বলে সে হাড়ি খুলু~ হাড়িটা খুলে হাতে নিয়ে বসেছে। সেই হাঁড়ি সকলের উপরকার বাঘটার মাথায় ভাঙবে। এমন সময় ভারী মজা হয়েছে যে গর্তে সে লেজটাকে লেজকাটা বাঘ তার লেজ ঢুকিয়েছিল সেই গর্তে ছিল কাঁকড়া, আর কাঁকড়া টা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে গিয়ে তার লেজে এক কামড় বসায় আর অমনি বাঘ হালুম হালুম করে লাফ দিয়ে চেঁচামেচি করা শুরু করে। আর উপরের বুদ্ধ, বুদ্ধর বাপ নিচেও বুদ্ধর বাপ। এই বলে চ্যাচাতে শুরু করে। গোলটেপের উপর সব বাঘেরা ধোপা ধূপ নিচে পড়ে গেলো। এরপর আর বাঘের দল সেখানে দাঁড়ায় তারা লেজ গুটিয়ে কান খাড়া করে যে যেখানে দিয়ে পারলেও ছুতে পালালো আর কোনোদিন তারা বুদ্ধর বাপের বাড়ির কাছেও এলো না। এই অব্দি। টর্নেডো হলো মেঘ যা সাধারণত পৃথিবী পৃষ্টের সাথে সংযুক্ত বায়ু মণ্ডলের আকারে সৃষ্ট প্রচন্ড গতিবেগে ঘূর্ণয়মান ঝড় টর্নেডোর আকৃতি বিভিন্ন ধরণের হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এটি দৃশ্যমান ঘনীভূত ফানেল আকৃতির হয়। আর এর কিছু অংশটি ভূপৃষ্ঠকে স্পর্শ করে থাকে। এবং বিশার আকার অংশটি বজ্র মেঘ দ্বারা ঘিরে থাকে। অধিকাংশ টর্নেডোতে বাতাসের গতিবেগ থাকে প্রায় ঘন্টায় একশো ত্রিশ মাইল থেকে ঘন্টায় একশো সাতাত্তর মাইল একশো সাতাত্তর মাইলের কাছাকাছি। এর ব্যাপ্তি প্রায় দুশো পঞ্চাশ ফুট অথবা পঁচাত্তর মিটার পর্যন্ত হতে পারে। এবং দ্রুত নিঃশেষ হওয়ার আগে এটি কয়েক মাইল বা কয়েক কিলোমিটার পথ পারি দিতে পারে। কিছু টর্নেডো আছে বেশি শক্তি সম্পূর্ণ হয়ে থাকে। এগুলো বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় তিনশো মাইল বা চারশো আশি কিমি এর বেশি ব্যাপ্তিতে এক মাইল বা এক point ছয় কিমি তারও অধিক। এবং ভূমির ওপর থেকে প্রায় একশো কিমির ওপরে অধিক দূরত্বে

একটি টর্নেডো যে সর্বদাই দৃশ্যমান হবে এমন হবে। তবে প্রচন্ড বাতাসের বেগের ফলে সৃষ্ট তীব্র নিম্নচাপে এবং ঘূর্ণয়নের ফলে বাতাসে ঘনীভূত হয় এটি এবং এটি দৃশ্যমান ঘনীভূত ফানেল এ পরিণত হয়। টর্নেডো হলো এই বাতাসের ঘূর্ণি বা ঘনীভূত

এটি একটি দৃশ্যমান ঘনীভূত ফানেলের যেটি শক্তিশালী বাতাস দ্বারা পৃষ্ঠের সাথে সম্পৃক্ত নয়। সব ফানেল আকৃতি মেঘই টর্নেডো হয় না এরম কোন মানে নেই তবে অনেক টর্নেডো শুরুতেই ফানেল আকৃত মেঘ হিসাবে থাকে। অধিকাংশ টর্নেডোই ফানেল হিসাবে দৃশ্যমান থাকা অবস্থায় ভুপৃষ্ঠে শক্তিশালী বায়ু প্রবাহ সৃষ্টি করে। ফলে ফানেল আকৃতির মেঘ

অনেক সময় দেখা যায় একটি মাত্র টর্নেডো থেকে অনেক গুলো টর্নেডো এবং অনেক গুলো টর্নেডো সৃষ্টি হতে থাকে যখন একটি টর্নেডো থেকে আর একটি পৃথক টর্নেডো সৃষ্টি হয় তখন সেই প্রক্রিয়াকে সাইক্রিলিক টর্নেডো বলে। একই টর্নেডো থেকে সৃষ্ট টর্নেডো সম্মূহ কে বলা হয় টর্নেডো পরিবার কখনো কখনো পৃথক একটি মেসো সাইক্লোন থেকে অনেক টর্নেডো এক সাথে সৃষ্টি হয়। এবং ক্ষেত্র বিশেষে দেখা যায় পুরোনো টর্নেডো নতুন সৃষ্ট হওয়ায় টর্নেডো সাথে একীভূত হয়ে যায়।

তখন একে বলা হয় টর্নেডো মোড়ক যদিও এর বিভিন্ন সংজ্ঞা রয়েছে। যদি একই এলাকায় কয়েকদিন ধরে এই টর্নেডো মোড়ক চলে তবে একে ধারাবাহিক টর্নেডো মোড়কও বলে যাকে অনেক সময় বর্ধিত টর্নেডো মোড়ক ও বলা হয়। টর্নেডো শব্দটি বাংলা ভাষা থেকে এসছে। ইংরেজি ভাষার tornado শব্দ থেকে এই শব্দটি এসছে প্রেনেট থেকে লোকেরা ত্রনাদা থেকে এই টর্নেডো

ধারণা করা যায় এই দুটি শব্দের সমন্বয়ে টর্নেডো শব্দের উৎপত্তি হয়েছে। তবে হয় তো কোনো লোক কাহিনী থেকেও উৎপত্তি হতে পারে। টর্নেডো সাধারণত twist star নামেও আমরা জেনে থাকি। বহুঘূর্ণি টর্নেডো হলো এক প্রকার টর্নেডো যাতে দুই বা তার বেশি ঘূর্ণয়ন বায়ু, বায়ুস্তম্ভ একটি নির্দিষ্ট কেন্দ্রের চারপাশে ঘুরতে থাকে। এরকম বহু ঘূর্ণি যে কোনো প্রবাহেই সম্ভব হতে পারে। কিন্তু তীব্রতা সম্পূর্ণ টর্নেডো গুলিতে সাধারণত বেশি দেখা যায়। মেসো সাইক্লোন থেকে সংশ্লিষ্ট হয় এমন টর্নেডো কে সাধারণ ভাবে ভূমি স্তম্ভ বা land spa ও বলা হয়। এটাকে ভূমির ওপর ভালো আবহাওয়ার সৃষ্টি জলস্তম্ভের সাথে তুলনা করা যায়। জলতম্ভ এবং ভূমিতম্ভ গুলি সাধারণত একই বৈশিষ্ট সম্পূর্ণ হয়ে থাকে যেমন দূর্বল ঘনস্থায়ী এবং ছোটো ঘনীভূত ফানেলে সম্পন্য হয়ে থাকে। যেটা অনেক সময় ভূমি পর্যন্ত পৌঁছায় না। যদি এগুলো সাধারণ টর্নেডোর চাইতে অনেক দুর্বল তবু এগুলো শক্তিশালী বায়ু প্রবাহ সৃষ্টি করে থাকে।

দমকা টর্নেডো দমকা বাতাসের সংবলিত ছোটো ঘূর্ণি। যেহেতু এগুলো মেঘের সাথে যুক্ত থাকে তাই এদের তাই এদের আসলে টর্নেডো বলা যায় কি না তা ঠিক জানা নেই। এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বজ্রপাতের সময় বা বহিঃপ্রবাহ থেকে দ্রুতগতির ঠান্ডা ও শুস্ক বায়ু ঝড়ের বহিঃসীমানায় অবস্থিত স্থির উষ্ণ ও আদ্র বায়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে। এগুলো সাধারণত সরল রৈখিক গতিতে চলে বাতাসের ফলে ক্ষতিগ্রস্ত কোনো এলাকার ক্ষুদ্র অংশ ঘূর্ণয়ন বায়ু দ্বারা মারাত্মক ক্ষতি করে। যেহেতু এগুলো শক্তি তথা মেসো সাইক্লোন সাথে সংশ্লিষ্ট নয় তাই এই ঘূর্ণয়ন সাইক্লোনিক বা anticyclonic যে কোনো কিছুতেই হতে পারে। ঘূর্ণিঝড় যখন টর্নেডোর মতো স্তম্ভকারে ঘুরতে থাকে তখন একে তখন একে ঘূর্ণন ধূলিঝড় এই নামেও এটার পরিচয় আছে। এগুলো এমন কি খুব দুর্বল টর্নেডোর চাইতে অধিক দুর্বল হয়। এগুলো পরিষ্কার আকাশে সৃষ্টি হয়। গরমের দিনে ভূমির নিকটবর্তী বায়ু

একটু ক্ষুদ্র ঘূর্ণির সৃষ্টি করতে পারে। যা ভূপৃষ্ঠ থেকে দৃষ্টিগোচর হয়। এগুলো টর্নেডো এগুলো টর্নেডো পর্যায় যুক্ত নয়। কারণ এগুলো ভালো আবহাওয়ার সৃষ্টি হয়। এবং কোনো মেঘের সাথে সংশ্লিষ্ট থাকে না। তবে কখনো কখনো শুস্ক এলাকায় এগুলো মারাত্মক করে থাকতে পারে। তুষার জলস্তম্ভ বা snow devil নামেও এটি পরিচিত। এটি আবহাওয়ায় একটি দুর্লভ নৈসর্গিক ঘটনা যেখানে তুষার ঝড়ের সময় টর্নেডো দেখা যায়। তীব্র দাবানলের সময় তীব্র দাবানলের সময় যদি টর্নেডো সদৃশ ঘূর্ণয়নের সৃষ্টি হয় তখন সেটাকে অগ্নি ঘূর্ণি বলা হয়। এগুলোর মধ্যে শুধুমাত্র যেসব ঘূর্ণি মেঘের সাথে সংযুক্ত থাকে তাদেরকেই আমরা টর্নেডো বলে থাকি। অধিকাংশ টর্নেডো দেখতে সরু ফানেলের মতো হয়। ভুপৃষ্ঠের কাছাকাছি ক্ষুদ্র বজ্র মেঘ দ্বারা কয়েক শত গজ বিসৃত থাকে এটি। তবে টর্নেডো বিভিন্ন আকার ও আকৃতির হতে পারে। ক্ষুদ্র ও তুলনা মূলক ভাবে দুর্বল ভূমি সংলগ্ন শুধু মাত্র একটি ছোটো ধুলার ঘূর্ণি হিসাবে ভুপৃষ্ঠে দেখা যায়। যদিও যদিও ঘনীভূত ফানেলের অনেক সময় ভূমি পর্যন্ত বিস্থিত নাও থাকতে পারে। তবু যদি বাতাসের গতিবেগ ঘন্টায় চল্লিশ মাইল হয় বা তার বেশি হয় তখন এই ঘূর্ণয়ন তখন এই ঘূর্ণয়ন টর্নেডো হিসাবে বিবেচিত হয় বৃহৎ একক ঘূর্ণি টর্নেডো গুলোকে ভুপৃষ্ঠের ভুপৃষ্ঠের পতা

এজন্য এগুলোকে টর্নেডো বলে এই টর্নেডো গুলি বিস্থিত হয় যে শুধু ঘন কালো মেঘের উপস্থিত থাকে এগুলো

হুঁ, Hello আসলামওয়ালেকুম আশিক ভাইয়া শুনতে পারছো? ওয়ালাইকুম আসলাম ভাইয়া কেমন আছেন আপনি? আলামদুল্লা ভালো আছি আপনি কেমন আছেন?

হেঁ, আশিক ভাইয়া আজকে হচ্ছে আমরা হচ্ছে যে topic নিয়ে কথা বলবো job market place বিষয় নিয়ে কথা বলবো, জি ভাইয়া বলেন,

আসলে আশিক ভাইয়া আপনি পড়াশুনা কত টুকু করেছেন, সেটা জানতে চাইছিলাম প্রথমে,

জি ভাইয়া আমি graduation complete করছি আহ আপাততো আহ job এর preparation এ আছি আরকি, ও আচ্ছা আচ্ছা তো বা কোনো apply করেছিস কোথাও বা interview দিয়েছেন বা চেষ্টা করতেছেন, হম বর্তমান সময়ে তো আহ job হচ্ছে একটা বেপার হচ্ছে, হচ্ছে অনেক জায়গায় CV করছি, যেমন হচ্ছে দেখা যাই যে, আমাদের , গুলো তো আপনার দেখা যাই যে পত্রিকা Plus হচ্ছে নামে হচ্ছে একটা website আছে আপনি সেটা কে, জি, জি, আপনি সেটা কি জানেন যে নামে একটা website সেখান থেকে আমরা job পাই, এরকম কিছু আমরা আহ সে ব্যাপারে আমি একটা কথা বলতে চাই কারণ আমাদের এখানে আছে বর্তমানে সে ক্ষেত্রে দেখ apply করলে, আপনাকে ঠিক time মতন দেখে না, আপনাকে অনেক সময় অপেক্ষা করতে হয়, এবং আপনাকে অনেক কিছু face করতে হয়, যেমন আপনাকে ডাকে interview এর জন্য, ডাকার পরে আপনি গেলেন সেখানে যেহেতু সেটা online marketing, সেই ক্ষেত্রে আপনাকে দেখা যায় যে প্রচুর সংখ্যক মানুষ হয় যেখানে আপনার থেকে অনেক senior person থাকে junior person থাকে competition হয় আর কি, আসলে আশিক ভাইয়া আপনি কি একটা ব্যাপারে আপনার কি জানা আছে যে আসলে হচ্ছে সরকারি চাকরি যেহেতু আছে দেখা যায় এই competition গুলো থাকে, Plus হচ্ছে দেখা যায় যে মানে সবদিক থেকে আপনার competition থাকে দেখা যায় যে আপনার আহ হম আপনি কাজ কেমন পারেন মানে বোঝা যাই যে আপনি কি পারেন না পারেন, সে বিষয়ে আরকি job টা করতে যাচ্ছেন suppose example হচ্ছে আহ আপনি হচ্ছে computer operator বা হচ্ছে,